রাস্তার পাশে বড় একটা সাগরডিঘি দেখা যাচ্ছে।

বড় একটা গাছও দেখা যাচ্ছে।

এটি একটি চিলড্রেন পার্ক দেখা যাচ্ছে।

ও সামনে একটা দাওয়াল দেখা যাচ্ছে।

মূর্তিটিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে।

মানুষ দাঁড়িয়ে আস ছে কালো কালার এর জামা পরে।

নদীর মাঝখানে বড় একটা বিরিজ দেখতে পাচ্ছি।

অনেক বড়ো একটা নদী দেখা যাচ্ছে।

দড়ি দিয়ে বাঁধানো রয়েছে জাহাজগুলোকে।

সামনে লেখা আছে এস_বি_আই ।

পাহাড়ের মাঝে একটা বাড়ি রয়েছে।

এটি একটি চিলড্রেন পার্ক দেখা যাচ্ছে।

নীচে ম্যাত বিছানো হ রয়েছে ছবুজ কালার -এর।

এখানে ছয়টা মানুষ দেখা যাচ্ছে।

এর ছাইডে পাঁচ ছয়টা গাছ দেখা যাচ্ছে।

দুকানের উপরে একটা লাল কালারের সাইনবোর্ড টাঙানো রয়েছে।

নীচে অনেকগুলো পাতর পড়ে আছে।

এই টো রুম -এ সাদা কালার -এর রং করানো হয়েছে।

গেটের পাশে চারটা ইস্কুটি ও তিনটা বাইক রাখা হয়েছে।

একটা কচ্ছপ কাঠের উপরে দাঁড়িয়ে আছে।

একটা টোটো দেখা যাচ্ছে ও একটা বাইক দেখা যাচ্ছে।

বাইরে বড়ো একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে।

মাঝখানে আবার বড়ো একটা গাছ রয়েছে।

ও পাশের লোহাগুলিতে হলুদ কালারের রং দিয়ে সাজানো রয়েছে।

পাশে অনেকগুলো ওষুধ রাখা হয়েছে।

পর্দাগুলি সবুজ কালালের লাগানো হয়েছে।